এখানে ঘরের ভিতরে অনেকগুলো জিনিস রাখা আছে।

এখন জানালা একটা আসে এটা খোলা আছে এখন এখন ঘরের সাইডে একটা লাইট লাগানো আছে।

এবং কার্টনের ভিতরেও অনেক জিনিস দেখা যাচ্ছে।

উনোনে সুন্দর সুন্দর ফুল গাস দেখা যাচ্ছে দুকানের সামনেও রাখা আছে।

সাইটে একটা গাছ দেখা যাচ্ছে অনেক বড় গাছ।

এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে অনেকগুলো লোক দেখা যাচ্ছে এখানে।

এখানে সুন্দর একটা মাঠ দেখা যাচ্ছে মাঠের মধ্যে ফুটবল খেলছেন অনেকগুলো প্লেয়াররা--

এখানে একটা ওষুধের ফার্মেসি দেখা যাচ্ছে।

এখানে ঔষধ লেখা আছে সাইডে খুব সুন্দর করে।

দোকানের ভেতরে অনেকগুলো লাকড়ি আছে পালং আছে।

বোনসাইটেও আরেকটা খুব সুন্দর গাছ দেখা যাচ্ছে নীচে ঘাসও আছে অনেক সুন্দর।

এবং মাঠ ঘাস আছে মাঠের মধ্যে একটা গোল দেখা যাচ্ছে।

বাইরেও জিনিস আছে একটা বাইক দেখা যাচ্ছে বাইরে।

এখানে একটা ঘর দেখা যার এইখানে ঘরের মইধ্যে অনেকগুলো দরজা-জানলা দেখা যায় সবগুলো খোলা।

এবং এখানে অনেকগুলো লোগো দেখা যাচ্ছে এবং সাইটে একটা হন্ডার শোরুম দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো ছোট ছোট ছাত্র দেখা যাচ্ছে এবং সাইড -এ একজন দাঁড়িয়ে আছে মহিলা।

এবং ভাসোয়াজ একটা লাইট দেখা যাচ্ছে সাইডে সাইডে রাস্তার অনেকগুলো লাইট লাগানো আছে।

এবং সাইটে অনেকগুলো জিনিস রাখা আছে বক্সের মধ্যে।

বাইক আছে এবং কারেন্তের একটা বোর্ড আসে।

সাইডে অনেক বড় বড় বিল্ডিংও দেখা যাচ্ছে এবং সামনে সূর্য দেখা যাচ্ছে খুব সুন্দর।

খুব সুন্দর এবং এখানে সবজি বাগানও আছে।

বাড়িতে অনেকগুলো জিনিস রাখা আছে ওপরে ছাদ আছে।

এখানে অনেকগুলো বেলুন লাগানো আছে লাল কালার এবং কালা কালারের বেলুন ।

এখানে বড় অন্য গাছও আছে সুন্দর সুন্দর সিনারি গাছও আছে।

এখানে একটা অফিসের মত দেখা যাচ্ছে কিছু।

একটা মাস্ক রাখা আছে একটা কেঁচি রাখা আছে।